আর এই বিল্ডিংয়ের মদ্যে অনেকটা সুন্দর একটা পোস্টার লাগানো রয়েছে সেটাতে লেখা রয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ।

এই জমিটির মধ্যে একটি পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে অনেক বড় পাথরও দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটা পোস্টার দেখা যাচ্ছে পোস্টারটিতে লেখা রয়েছে শুভ পদার্পনে কর জুয়েলার্স ।

এই জুয়েলার্সের ভিতরে একটি শোকেস দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অনেকটা বস্তু দেখতে পাওয়া যাচ্ছে।

আর এখানে কয়েকটি বাঁশের দেখতে পাওয়া যাইতেছে অনেকটি বড়ো বড়ো গাছও দেখতে পাওয়া যাইতেছে।

এখানে ছোট ছোট অনেক গাছপালা জন্মেছে।

আর এই ঘরের ভেতরটি একটি গোডাউনের মতো দেখতে যা বোঝা যাচ্ছে।

এখানে একটি বড় বাল্বও লাগানো রয়েছে।

অনেকটি ছোট ছোট ঘরও দেখতে পাওয়া যাচ্ছে এখানে ঘরের মধ্যে এই ফটোর মধ্যে অনেকটা ছোট ছোট গলি এবং অনেক ছোট ছোট ঘরও দেখতে পাওয়া যাইতেসে।

টেবুলটি কাপড় দিয়ে ঢাকা রয়েছে টেবুলের সামনে কয়েকটি ফুল দেওয়া হয়েছে।

আর এই দোকানের মধ্যে অনেকগুলো চেয়ারও দেখতে পাওয়া যাচ্ছে।

এই জমির মধ্যে ছোট্ট একটি রাত্তা তৈরি করাও আছে।

আর এই রাস্তার পাশে একটি বড় ঘর দেখতে পাওয়া যাইতাসে।

আর এই ঘোরির ভিতরটি সম্পূর্ণরূপে ডেকোরেট করে সাজানো রয়েছে।

তারা মোবাইল দিয়ে ফটো তুলিতেসে।

এবং এখানে অনেক বড় বড় পাথরও রয়েছে অনেক ব লতা এবং পাতাও দেখতে পাওয়া যাচ্ছে।

তাহারা এই দৃশ্যটি দেখিতেসে সামনে কয়েকটি গাছপালাও আসে।

একটি গাড়ি কমলা রঙ্গের এবং এখানে একটি শোরুমের মত একটা পোস্টারের মত লেখা রয়েছে অডিট গৌহাটি।

এখানে কয়েকটিল বাঁশের গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

এই ছবিটির মধ্যে একটি বড়ো গর দেখতে পাওয়া যাচ্ছে।

আর এই জায়গার মধ্যে অনেকগুলা সূর্যমুখী উঠিতেসে।